কাপড়া জিন্স তারপর চাশমা এই মলটোতে এই মলটো অনেক চর্চিত মল ।

এই ছবিটো জায়গন ফুড মেন দোকানের বটে। যার নীচেতে আই..সি.আই.সি.আই. ব্যাঙ্ক -এর বোর্ড টাঙ্গা আছে ।